ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা প্রোপার্টিস উইন্ডো সম্পর্কে শিখব প্রোপার্টিস উইন্ডোতে রেন্ডার প্যানেল কি প্রোপার্টিস উইন্ডোর রেন্ডার প্যানেলের বিভিন্ন সেটিংস কি
আমি ধরে নেই যে ব্লেন্ডার ইন্টারফেসের মৌলিক উপাদান সম্পর্কে জানেন
না হলে আমাদের আগের টিউটোরিয়াল বেসিক ডেসক্রিপশন ওএফ ব্লেন্ডার ইন্টারফেস পড়ুন
প্রোপার্টিস উইন্ডোতে বিভিন্ন প্যানেল রয়েছে
এটি আমাদের স্ক্রিনের ডানদিকে অবস্থিত
প্রোপার্টিস উইন্ডোর শীর্ষে আইকনের একটি সারি রয়েছে
এই আইকন বিভিন্ন প্যানেলের প্রতিনিধিত্ব করে যা প্রোপার্টিস ধারার অধীনে আসে
রেন্ডার সিন ভোর্ল্ড অবজেক্ট ইত্যাদি এই প্যানেলে বিভিন্ন সেটিংস রয়েছে যা ব্লেন্ডারে কাজ করার জন্য খুব দরকারী
ভাল দেখতে এবং বুঝতে আমরা প্রোপার্টিস উইন্ডোর আকার আবার বদলাতে পারি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
ব্লেন্ডার উইন্ডোর আকার কিভাবে পরিবর্তন করে তা শিখতে হো টো চেঞ্জ উইন্ডো টাইপস আইএন ব্লেন্ডার এই টিউটোরিয়ালটি দেখুন
রেন্ডার হল প্রোপার্টিস উইন্ডোতে প্রথম প্যানেল
ডিফল্টরূপে যখনই আমরা ব্লেন্ডার খুলি এটি ব্লেন্ডার ইন্টারফেসে প্রদর্শিত হয়
এই প্যানেলের সেটিংস অ্যানিমেশনের শেষের আউটপুট নির্মাণ করতে ব্যবহৃত হয়
ইমেজ সক্রিয় ক্যামেরা ভিউয়ের একক ফ্রেম ইমেজ রেন্ডার করতে ব্যবহৃত হয়
ইমেজ এ বাম ক্লিক করুন
কীবোর্ড শর্টকাটের জন্য ফ12 টিপুন
সক্রিয় ক্যামেরা ভিউ একক ফ্রেম ইমেজ হিসাবে রেন্ডার করা হয়েছে
আপনার কীবোর্ড ESC টিপে 3ডি ভিউতে ফিরে যান
অ্যানিমেশন ফ্রেমের একটি সম্পূর্ণ শৃঙ্খলা বা ইমেজ ক্রম রেন্ডার করতে এবং মুভি ফাইল বানাতে ব্যবহৃত হয়
ডিফল্টরূপে ফ্রেমের পরিসীমা টাইমলাইনে 1 থেকে 250 পর্যন্ত হয়
অ্যানিমেশন এ বাম ক্লিক করুন
সমগ্র ফ্রেম পরিসীমা ফ্রেম 1 থেকে ফ্রেম 250 পর্যন্ত রেন্ডার হচ্ছে
রেন্ডার অগ্রগতি থামাতে Esc টিপুন
3ডি ভিউতে ফিরে যাওয়ার জন্য Esc টিপুন
রেন্ডার প্যানেলে ডিসপ্লে তে যান
ডিসপ্লে স্ক্রিনে রেন্ডারের অগ্রগতি দেখতে সাহায্য করে
ডিফল্টরূপে ডিসপ্লে ইমেজ এডিটর মোডে রয়েছে
সক্রিয় ক্যামেরা ভিউ রেন্ডার করতে ফ12 টিপুন
রেন্ডার ডিসপ্লে uvইমেজ এডিটর হিসাবে প্রদর্শিত হয়
3ডি ভিউ uvইমেজ এডিটর এ বদলায় আমরা সর্বদা সক্রিয় ক্যামেরা ভিউ রেন্ডার করি
uvইমেজ এডিটর সম্পর্কে জানতে টাইপস ওএফ উইন্ডোজ uvইমেজ এডিটর টিউটোরিয়াল দেখুন
3ডি ভিউতে ফিরে যাওয়ার জন্য Esc টিপুন
রেন্ডার প্যানেলে ডিসপ্লে তে যান
ইমেজ এডিটর এ বাম ক্লিক করুন
এই ড্রপ ডাউন মেনু রেন্ডার ডিসপ্লে বিকল্পের একটি তালিকা প্রদর্শন করে
ফুল স্ক্রিন নির্বাচন করতে বাম ক্লিক করুন
সক্রিয় ক্যামেরা ভিউ রেন্ডার করতে ফ12 টিপুন
এখন সম্পূর্ণ ব্লেন্ডার স্ক্রিন uvইমেজ এডিটর দ্বারা পরিবর্তিত হয়
ফুল স্ক্রিন রেন্ডার মোড থেকে প্রস্থান করতে Esc টিপে ব্লেন্ডার কর্মপরিসরে ফিরে যান
রেন্ডার প্যানেলে ডিসপ্লে তে যান
ফুল স্ক্রিন এ বাম ক্লিক করুন
তালিকা থেকে নিউ উইন্ডো নির্বাচন করুন
সক্রিয় ক্যামেরা ভিউ রেন্ডার করতে ফ12 টিপুন
এখন রেন্ডার ডিসপ্লে ব্লেন্ডার কর্মপরিসরের উপর নতুন উইন্ডো হিসাবে প্রদর্শিত হয়
এটি অ্যানিমেশন প্রাকদর্শন রেন্ডারিং এর সময় খুব উপযোগী হবে
এটি কিভাবে করে তা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব
রেন্ডার ডিসপ্লে উইন্ডোটি বন্ধ করুন
রেন্ডার প্যানেলে ডিসপ্লে তে যান
নিউ উইন্ডো তে বাম ক্লিক করুন
ইমেজ এডিটর মোড নির্বাচন করতে বাম ক্লিক করুন
ডিসপ্লে ইমেজ এডিটর মোডে রয়েছে
পরবর্তী সেটিং আমরা দেখব ডাইমেনশনসহ
এখানে আমরা আমাদের প্রয়োজনীয় আউটপুটের উপর নির্ভর করে বিভিন্ন রেন্ডার প্রিসেট কাস্টমাইজ করতে পারি
রেন্ডার প্রিসেটস এ বাম ক্লিক করুন
একটি ড্রপ ডাউন মেনু প্রদর্শিত হয়
এখানে সমস্ত প্রমুখ রেন্ডার প্রিসেটের একটি সূচী রয়েছে
ডিভিসিপিরও এচডিটিভি এনটিএসসি পাল ইত্যাদি
এখনকার জন্য আমরা এটি ছেড়ে দেই এবং রেন্ডার ডাইমেনশন সেটিংসের জন্য অগ্রসর হই
রেসোলিউশন রেজল্যুশন হল রেন্ডার ডিসপ্লে এবং সক্রিয় ক্যামেরা ভিউয়ের প্রস্থ ও উচ্চতা
ডিফল্টরূপে ব্লেন্ডার 259 এ রেজল্যুশন 19201080 পিক্সেল হয়
50 হল রেজল্যুশনের শতাংশ স্কেল
এর মানে হল শুধুমাত্র 50 প্রকৃত রেজল্যুশন রেন্ডার করা হবে
সক্রিয় ক্যামেরা ভিউ রেন্ডার করতে ফ12 টিপুন
এটি ডিফল্ট রেন্ডার রেজল্যুশন
এটি কেবল অর্ধেক বা প্রকৃত রেজল্যুশনের 50 রেন্ডার ডিসপ্লে উইন্ডো বন্ধ করুন
বাম ক্লিক করুন এবং রেন্ডার প্যানেলে রেজোলিউশনের নীচে 50 ধরে থাকুন এবং ডানে টানুন
শতাংশ 100 এ পরিবর্তিত হয়
শতকরা পরিবর্তনের আরেকটি উপায় হল 100 এ বাম ক্লিক করুন
এখন কীবোর্ডে 100 টাইপ করুন এবং enter টিপুন
সক্রিয় ক্যামেরা ভিউ রেন্ডার করতে ফ12 টিপুন
এখানে 19201080 পিক্সেলের সম্পূর্ণ 100 রেজল্যুশন রেন্ডার রয়েছে
রেন্ডার ডিসপ্লে উইন্ডো বন্ধ করুন
এখন আমি রেজল্যুশন 720576 পিক্সেলে পরিবর্তন করতে ইচ্ছুক
1920 তে বাম ক্লিক করুন
আপনার কীবোর্ডে 720 লিখুন এবং enter টিপুন
আবার 1080 তে বাম ক্লিক করুন
আপনার কীবোর্ডে 576 লিখুন এবং enter টিপুন
সক্রিয় ক্যামেরা ভিউ রেন্ডার করতে ফ12 টিপুন
এখানে 720576 পিক্সেলের সম্পূর্ণ 100 রেজল্যুশন রেন্ডার রয়েছে
রেন্ডার ডিসপ্লে উইন্ডো বন্ধ করুন
রেন্ডার প্যানেলে ডাইমেনশনসের নীচে ফ্রেম রেঞ্জ এ যান
ফ্রেম রেঞ্জ আপনার মুভির জন্য রেন্ডার করার মত অ্যানিমেশন দৈর্ঘ্য নির্ধারিত করে
ডিফল্টরূপে ফ্রেম রেঞ্জ হল 1 থেকে 250
স্টার্ট 1 এ বাম ক্লিক করুন
আপনার কীবোর্ড 0 লিখুন এবং enter টিপুন
এটি আমাদের অ্যানিমেশন দৈর্ঘ্যের শুরুর ফ্রেম বা প্রথম ফ্রেম
এন্ড 250 তে বাম ক্লিক করুন
আপনার কীবোর্ড 100 লিখুন এবং enter টিপুন
এটি আমাদের অ্যানিমেশন দৈর্ঘ্য এর সমাপ্তির ফ্রেম বা অন্তিম ফ্রেম
এখন আমাদের কাছে অ্যানিমেশনের জন্য একটি নতুন ফ্রেম রেঞ্জ রয়েছে
3ডি ভিউয়ের নীচে টাইমলাইনে যান
লক্ষ্য করুন টাইমলাইন ডিসপ্লে কিভাবে পরিবর্তিত হয়েছে কারণ আমরা রেন্ডার প্যানেলে ফ্রেম রেঞ্জ পরিবর্তন করেছি
টাইমলাইন উইন্ডো সম্পর্কে জানতে টাইপস ওএফ উইন্ডোজ টাইমলাইন এই টিউটোরিয়ালটি দেখুন
রেন্ডার প্যানেলে ডাইমেনশনসের নীচে অ্যাসপেক্ট রাতিও তে যান
লক্ষ্য করুন যখন রেজল্যুশন পরিবর্তন করেছি অ্যাসপেক্ট রাতিও পরিবর্তিত হয়েছে
ফ্রেম রেট আমাদের মুভিতে এক সেকেন্ডে এনিমেটিং করার জন্য ফ্রেমের সংখ্যা নির্ধারিত করে
ডিফল্টরূপে এটি 24 এফপিএস বা ফ্রেমস প্রতি সেকেন্ডে হয়
24 এফপিএস এ বাম ক্লিক করুন
একটি ড্রপ ডাউন মেনু প্রদর্শিত হয়
এখানে প্রদর্শিত ফ্রেম রেটস এর সূচী অ্যানিমেশন মুভি তৈরীর সময় ব্যবহৃত হয়
আপনি আপনার দরকার মত যে কোনো একটি নির্বাচন করতে পারেন
এফপিএস 24 এ বাম ক্লিক করুন
আপনার কীবোর্ড 15 লিখুন এবং enter টিপুন
এখন আমাদের ফ্রেম রেট 15 এফপিএস এ বদলে গেছে
পরেরটি হল আউটপুট
আপনি কি বামদিকে টিএমপি লিখিত এই অনুভূমিক বার এবং ডান দিকে ফাইল ব্রাউসের আইকন দেখতে পাচ্ছেন
এখানে রেন্ডার ফাইলের জন্য আউটপুট ফোল্ডার নির্দিষ্ট করতে পারি
ফাইল ব্রাউসের আইকনে বাম ক্লিক করুন
ফাইল ব্রাউজার সম্পর্কে জানতে টাইপস ওএফ উইন্ডোজ ফাইল ব্রাউসের এন্ড ইনফো পানেল টিউটোরিয়াটি দেখুন
আউটপুট ফোল্ডার নির্বাচন করুন
আমি মাই ডকুমেন্টস নির্বাচন করছি
ক্রিয়েট নিউ ডিরেক্টরি তে বাম ক্লিক করুন
আউটপুট লিখুন এবং enter টিপুন
ফোল্ডার খুলতে আউটপুট এ বাম ক্লিক করুন
এখন অ্যাকসেপ্ট এ বাম ক্লিক করুন
এখন আমাদের সকল রেন্ডার ফাইল মাই ডকুমেন্টস এর আউটপুট ফোল্ডারে সংরক্ষিত হবে
আউটপুট ফোল্ডার বারের নীচে ইমেজ ফরম্যাট মেনু রয়েছে
রেন্ডার ইমেজ এবং মুভি ফাইলের জন্য আউটপুট ফরম্যাট বাছতে পারি
প্যাং তে বাম ক্লিক করুন
এখানে ব্লেন্ডারে সমর্থিত সকল ফরম্যাটের সূচী রয়েছে
আমাদের কাছে ইমেজ ফরম্যাটস এবং মুভি ফরম্যাটস রয়েছে
আমরা আমাদের দরকার মত যে কোনো একটি নির্বাচন করতে পারি
প্যাং এর নীচে তিনটি কলর মোড রয়েছে যা ব্লেন্ডারে ব্যবহৃত হয়েছে
বিউ হল গ্রেস্কেল মোড
আরজিবি ডিফল্টরূপে নির্বাচিত হয়
আরজিবি হল কলর মোড যা আরজিবি তথ্যের সাথে রেন্ডার ফাইল সংরক্ষণ করে
রাগবা অতিরিক্ত তথ্যের সাথে রেন্ডার ফাইল সংরক্ষণ করে
এটি নির্দিষ্ট ইমেজ ফরমেটের সাথে কাজ করে যা আলফা চ্যানেল রেন্ডারিং সমর্থন করে
সুতরাং এটি রেন্ডার প্যানেল সম্পর্কে ছিল
এই টিউটোরিয়ালে আমরা প্রোপার্টিস উইন্ডোতে রেন্ডার প্যানেল শিখেছি
বাকি প্যানেল সম্পর্কে পরবর্তী টিউটোরিয়াল শিখব
এখন এগিয়ে যান এবং নতুন ব্লেন্ড ফাইল তৈরী করুন
রেন্ডার ডিসপ্লে নতুন উইন্ডোতে বদলান
রেজল্যুশন 720576 100 এ পরিবর্তন করুন
ফ্রেম রেঞ্জ 0 থেকে 100 এ পরিবর্তন করুন
ফ্রেম রেট 15 এফপিএস এ বদলান
রেন্ডার ফাইলের জন্য একটি আউটপুট ফোল্ডার তৈরি করুন
এই প্রকল্পটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত
এর উপর অধিক তথ্য এই লিঙ্কে উপলব্ধ oscariitbacআইএন এবং spoken tutorialorgnmeict ইন্ট্রো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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
বিদায় নিচ্ছি